কেননা ওখানে শুনেছি যে একদম মানে সব থেকে বড় তিন নম্বর মুঘল garden শ্রিনগরের সব থেকে একটা বড় বাগান। এত বড় বাগান যে এর আগে তো এত বড় বাগান দেখা হয়নি। অত সুন্দওর বাগান মাঝখানে তোমার water falls করেছে mountain করে রেখেছে খুব সুন্দর সুন্দর। found গুলো fountain গুলো খুব সুন্দর মাঝখান দিয়ে জলের ফোয়ারা ফুটছে। চারিদিকে তোমার ফুল ফলের গাছ খুব সুন্দর জায়গাটা। এখানে তুমি এসে ঘুরতে পারবে কিছুক্ষণ বসতে পারবে। আর চারিদিকে যেহেতু ফুলের গাছ মানে এখানকার সৌন্দর্য পুরো উল্টো তয়াচ্ছা মানে অনেক মানে ফুল গাছ টাচ দিয়ে মানে সাজানো। পুরো বাগান মত নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন তোমার পার্ক হয় সেরকম পার্কের মতন চারদিকে রাস্তা আছে মাঝখানে শুধু ফুলের বাগান এবং ঘাস গুলো এত ছোট ছোট করে কাটা আছে ওখানে ঘাসের উপরে তুমি বসে ওখানে বিশ্রাম করতে পারবে। শুতে পারবে একটা মানে ভালো। আর বাচ্চাদের তো খুব ভালো জায়গা। কেননা ওদের এই ফুলের বাগানগুলো খুব ভালো লাগে ওদের। plus এখানে ফাঁকা মাঠ আছে। এখানে ওদের ঘুরতে খুব ভালই লাগবে। এত সুন্দর জায়গা মানে এখানে না এলে বোঝা যেতো না। হ্যাঁ হ্যাঁ সে তো হবেই। ওরা ওরকম পার্কের মতন সুন্দর সাজানো। সেখানে হলে বাচ্ছাদের ভালো লাগবেই। তাছাড়া আর কি কি ঘুরলে ওখানে। তারপরে ওখান থেকে মাত্র এক কিলোমিটার পিছন দিকে এলাম। সেখানে তোমার এক শিকারা আছে জায়গা সেরকম ride করা যায়। সেটাও খুব ভালো জায়গা। কেননা এখানে ride করা যায় মানে boating নিয়ে ride করতে পারবে। আর এবং ঙ্গেখান থেকে পুরো পাহাড়টা পুরো সামনে থেকে দেখা যায়। সুন্দর ওপর দিকে নীলাকাশ হয়ে যাচ্ছে। সামনে পাহাড় আর তুমি লেক মত করা আছে ওখানে তুমি ride করছ। খুব সুন্দর। ride তুমি একজন করলে চাপ হয়ে যায়। তো family যখন জাচ্ছ দুজন দুজন করে ride করলে এখানেও কিছুক্ষণ তুমি সময় ব্যস্তব্যায়িত করলে এটা খুব সুন্দর জায়গা এখানেও ঘুরতে পারো। তার মানে অনেকটা কি ওটা lake মত নাকি? আহ না কোনও নদীর মতন যেখানে এরকম boating এর ব্যবস্থা হ্যা না এখানেও ভালো এটাও খুব সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা আহ শুধু ride করোনা। এখানের lake টাও খুব বড় এখানে মানুষ এখানে ঘুরতে আসে। লেকের চারিদিকে এখানে তোমার হাতার জন্য জায়গা আছে। এটাও খুব ভালো জায়গা। আচ্ছা। তারপরে তারপরে আর কথায় ঘুরলে? তারপর ওখান দিয়ে একটা তোমার মন্দিরে গেলাম মন্দিরটাও খুব ভালো। তোমার চারিদিকে বরফ চারদিকে পাহাড়। আর পাহাড়গুলো পুরো বরফ দিয়ে ঢাকা। এবং আমার কোন গেছিলাম সকালের দিকে তো সকালের দিকে সূর্য উঠেছিল। সূর্যের যখন কিরণ নই পাথরের উপর পাহারের উপর পরছিল তো খুব চকচক করছিল। পুরো যেন সোনার পাহাড় মনে হচ্ছিল। তার সামনে মানে একটা মন্দির। মন্দিরটাও খুব সুন্দর। এবং মন্দিরটা তোমার। পাহাড় মানে পাহাড়গুলোর উপরে ছিল তো কিচক্ষন উঠতে হয়েছিল। সময় লেগেছিল কেনও না পাথর কেটে কেটে ওখানে সিঁড়ি করেছিল। আর মন্দিরটা ওখানে থেকে কম করে হলেও আহ হাজার ফিট ওপর দিকে ছিল। সেজন্য আমাদের উঠতে কিছুটা সময় লেগেছিল মাঝাখানে তো ওখানে হাপিয়ে উঠেছিলাম। যে উঠতে পারবো কিনা। তারপরে আসতে আসতে করে গেলাম। মন্দিরটা দেখলাম। এবং যেহেতু মন্দিরটা অনেক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

তাহলে পরে শুনে যা ভালো লাগছে ভাবছি যে একবার ঘুরেই আসব। দেখি কবে সময় হয়। আর এখানে একটা ভালো বাগান আছে। সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল তারপর তিউলিপ ফুলের বাগান আছে টিউলিপ ফুল তোমার এখানে মাত্র কয়েক

আহ কয়েক বিঘা দেখতে পারবে। কিন্তু ওখানে বিঘার পর বিঘা জমি নিয়ে ওখানে একটা বড় মানে সব থেকে বড় ওখানে একটা টিউলিপ ফুলের বাগান রয়েছে। বাগানটাও খুব সুন্দর। রবং তোমার চারিদিকে পাহাড় ঘেরা।

আহ একটা model type এর তৈরি করেছে। আর এর side এ তোমার আছে একটা lake আছে এবং এখানে খুব ভালো মানে এতটা এখানে ভালো যে এখানে একটা spot করেছে যেখানে সমস্ত পর্যটকরা এসে এখানে photography করতে পারবে। বেশ ভালই লাগলো শুনে মানে। ঐখানে কি মানে অনেক এরকম বাগান type এর বা park type এর রয়েছে নাকি। যেখানে আর কি প্রচুর আর কি ফুল গাছ টাচ লাগানো? হ্যাঁ খুব ভালো। পার্ক শুধু না মানে এতটাই ফুলের বাগান তুমি মাঝখানে ঐ এতদিন তো এগুলো তোমার দেখেছি আমাদের শুটিঙের সময় একটা movie scene এ শুধু এটাই দেখেছি

photo গুলো এখনও যখন দেখি মাঝে মাঝে তো ওখানকার স্মৃতিগুলো মনে পরে। খুব সুন্দর জায়গাটা। আচ্ছা মানে আমি কাশ্মিরের একটা tulip garden এরকথা শুনেছি। এটা কি সেই tulip garden টাই? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। তাহলে তো ওটা তো মানে বিশাল বড় garden টা। হ্যাঁ হ্যাঁ। এটা ভালো একদম। এখানকার জন্য এটা বিখ্যাত। আর পর্যটকরা সমস্ত এখানে এসে এটা দেখবেই। এটা এঁরা miss করেনা এবং guide বলে যে জীখানে কেউ আসে না এমন নয়। এখানে সবাই আসে এখানে ছবি তোলে। খুব সুন্দর জায়গা এটা। হম হম সে তো হবেই। তারপরে আর কোথায়?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 যে house boat গুলো আছে বাড়ি মতন তৈরি ওখানে তোমার হচ্ছে কিছুক্ষণ মানুষ picnic করে ঐ boat গুলোর মধ্যে তোমার রান্নাঘর আছে। আর ওর boat এর উপরে তোমার বসার জন্য জায়গা আছে চেয়ার টেবিল দেওয়া আছে।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 তো ঐ house boat এর উপর বসেও তুমি খাওয়া দাওয়া করতে পারবে। এটা তো বেশ রোমাঞ্চকর ব্যাপার। মানে lake এর উপর বসে lunch হ্যাঁ খুব সুন্দর জায়গা এটা। ঘুরতে পারো। হম খুব ভালো জায়গা। দেখি একটা plan তাহলে করেই ফেলব ভাবছি। হ্যাঁ সেটাই। তো ঐখানে ওখান থেকে ওখানে হ্যাঁ বলও ওখানে খাওয়া দাওয়া কি করলে? খাওয়া দাওয়া ওখানে যেহেতু লেকে ছিলাম তো লেকের থেকে কিছু মাছ ধরলাম ওখান থেকে কিছু শাক সবজি নিলাম তো ওখানে তো আর cook ছিল না নিজেরা নিজেদের মত করে রান্না করলাম।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

তারপরে মাত্র এক দু ঘণ্টার মধ্যে খাওয়া দাওয়া complete করে ওখানে কিছুক্ষণ বিশ্রাম করলাম তারপর ওখান থেকে বেড়িয়ে পরলাম। এটা বেশ ভালো idea মানে নিজেরাই বাজার করে নিজেরাই রান্না করে নিলে।

হ্যাঁ জিনিসপত্রের যা দাম খাওয়া খরচাও অনেকটাই পরে যায়। হ্যাঁ সেটাই। আর কিছু করার নেই। ওখানে গিয়েছি তো সেটা তো করতেই হবে। আর এত দুরের ব্যাপার তো তো একটু পিকনিক করলে ভালও লাগে ওখানে এত সুন্দর জায়গা। তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপরে ওখানে আর কি কি ঘুরলে? এই কতাই নাকি আরও কিছু ঘুরেছ? না না ঘোরার মতন অনেক জায়গা আছে। এত জায়গা যে কিভাবে শেষ করব সেটাই ভাবছিলাম। তারপরে গাইড বলল এখান থেকে চল আরেকটা ভালো জায়গা আছে। বললাম যে এখানে সবই তো ভালো জায়গা। কি প্রথম থেকে বলছ এর থেকে ভালো এর থেকে ভালো কিন্তু যখনই

একটা জায়গা আছে নিশাদবাগ বলে। সেখানে গিয়েছিলাম। সেখাও তোমার হচ্ছে খুব ভালো একটা বড় বাগান আছে এবং তোমার সে নাকি কাশ্মিরের নাকি তোমার এর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 বাগান করা আছে বিভিন্ন বিভিন্ন ফুলের বাগান। সেগুলো মানে তোমার এখানে খুব দেখা যায়না। দেখা যায় সামান্য কিন্তু ঠিক সময়ে দেখা যায়না। আর এই ফুল তোমার ফোটে মানে শীতকালেই তো গ্রীষ্মের সময় যদি যাও তুমি দেখতে পাবেনা। এত সুন্দর ফুলের বাগান। আর তারই পাশে তোমার অনেক গাছপালা দিয়ে ভর্তি জায়গা তার উল্টোদিকে পাহাড় পাহাড়টাও খুব সুন্দর। মোটামুটি এখানে একটা সম্পূর্ণ কিছু দেখতে পাবে। একটা পাহাড় তোমার canal গাছ পালা সবকিছু দেখতে পাবে এখানে । আচ্ছা। টা আমি শুনেছি। শ্রীনগরে ওখানে hot air balloon ride এর ব্যবস্থা আছে। সেইটা করেছো? হ্যা ওটা করেছিলাম। তার পরের দিন ওটা করেছিলাম। একে একে ঘুরতে জাচ্ছিলাম। তো পর পর কেননা নাহলে একের পর এক না গেলে একটা এই মাথায় একটা ও মাথায় তো পর পর গিয়ে যাচ্ছিলাম। তো পর পর যেতে একটু সময় লেগেছিল। কেননা সময় হাতে কম। অখানেও গিয়েছিলাম। ওখানে ride করতে প্রথমে ভয় লেগেছিল। কিন্তু বল্ল যে এতদূর এসেছ ride কর। ride করেছিলাম খুব সুন্দর। মানে যেহেতু ride করার সময় উপর থেকে পুরো শ্রীনগর পুরো জম্মু কাশ্মীর দেখা যাচ্ছিল আর উপর থেকে নিচে এতটাই ছোট কিন্তু দেখতে পাচ্ছি বরফ ঢাকা বরফ ঢাকা। এত সুন্দর জায়গা এবং উপর থেকে এত সুন্দর সৌন্দর্য দেখছিলাম সত্যি খুবই সুন্দর ওটা। হম উপর থেকে দেখতে তো মানে ভালই লাগে। পুরো এলাকাটা আর কি দেখা যায়। ওপর থেকে। হ্যা। সেটাই। খুব ভালো ভালো জায়গা এখানে আছে। তারপরে তো এখানে আছে নাইগেন লেক। এই লেকটাও খুব ভালো। আর এত সুন্দর যে তোমার

এখানে পুরো নিস্তব্ধ মনে হয়। আর এত সুন্দর জায়গা যে তুমি দূর থেকে পাহাড় দেখতে পাচ্ছ মাঝখানে তো তোমার সেই নদী এখানে boat গুলো অত বড় বড় নেই। এখানে ছোট নৌকা আছে। নৌকা তুমি ride করতে পারবে। এবং নউকাতে যাওয়ার সময় আমার তো কিছুক্ষন মনে হচ্চিল জলে ছুয়েছিলাম হাত দিয়ে। জলটা খুব সুন্দর। মনে হচ্ছিল যে এখানে কিছুক্ষণ থাকি তারপরে এখান থেকে অনেকক্ষণ ছিলাম। এত সুন্দর জায়গা যে আসতে ইচ্ছে করছে না। খুব ভালো জায়গা এটা। তুমি গিয়ে এখানে থাকতে পারো। খুব ভালো এটা। আচ্ছা ঐখানে চারিদিকে বরফ যখন জলটা তো বেশ ঠাণ্ডা হবে।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 শুধু যখন উপরে যাও তখন ভালো। ভুলে গেছিলাম তো ওখানে একটা তোমার শপিং মল আছে। শপিং মলটা খুবই সুন্দর এবং খুবই ভালো। আমরা তোমার যেহেতু বাড়ি থেকে শীতের পোশাক কম নিয়ে গেছিলাম জানতাম না ওখানে ওখানে কেমন ঠাণ্ডা তো ওখানে কিছু শপিং ও করলাম। সবাই মিলে খুব ভালো লাগলো শপিং করে। আচ্ছা ওখানে তো মানে তাহলে কাশ্মিরি উলের শাল বা টুপি ওইগুলো তো বেশ ভালো পাওয়া যাবে কেনও না ওইগুলো তো শুনেছি popular হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানকার আমাদের এখানে যেমন শীতের পোশাক ওখানকার শীতের পোশাক সম্পূর্ণ আলাদা। এখানে আমাদের শীতের পোশাক এখানে যেভাবে ঠাণ্ডা পরে এইগুলো পরে তো ওখানে থাকা যায়না ওদের ঐ তোমার ঐ পশাম দিয়ে ওগুলো খুব সুন্দর এবং ওইগুলো পরে থাকলে খুব আরাম করে। এবং তুমি ওইগুলো পরে আমাদের এখানে থাকতে পারবে না। কারণ আমাদের এখানে ঠাণ্ডা অতটা নেই। তো ওইগুলো এখানে পড়লে খুব গরম লাগবে। হম হম আমরা ঐগুলো তো ওখানে তো মানে ঠাণ্ডাটা একটা আলাদা রকমের। বরফের ঠাণ্ডা সেইজন্য তো মোটা মোটা ঐ পশমের পোশাকগুলো পরতেই হয়। ঐগুলো পড়লে পরে বেশ গা টা গরম হয়ে যায়। হ্যাঁ সেটাই। এত সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর পোশাক আশাক মানে কিছুই ভোলার না। খুব সুন্দর। আর অবশ্যই তুমি সাথে একটা ক্যামেরা নিশ্চই নেবে। কেননা এত সুন্দর সুন্দর জায়গা তুমি যদি বাড়ি চলে আসো অনেকটাই ভুলে যাবে। তুমি এখানে কিছু কিছু যদি চিত্র ছবি বন্দী করো তো পরে দেখলে মনে হবে যে কোথায় কোথায় ঘুরতে গেছিলে। কেমন জায়গা সত্যি খুব ভালো মনে হবে। তাই না? হু হু। সেতো হবেই। আচ্ছা hello তারপরে ওখান থেকে যেটা বলছিলে তোমার hot air balloon তোমার শ্রীনগরে গিয়েছিলাম। ওখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এখানেও আগে ছিল না hot air balloon শ্রীনগরে কিন্তু এখন হয়ে গেছে। আমরা যখন গেছিলাম ওরই কয়েক বছর আগে ওখানে হয়েছে এটা খুব ভালো এবং তোমার যে এটা একটা তোমার জবর বোন পার্ক একটা আছে তার মধ্যে এটা ছিল। আর যে তোমার যে একটা জায়গা থেকে অন্য পাহারে যাচ্ছি আর এই পার্কের পার্কের ডাল লেক তো যেটা বলেছিলাম যে যখন একটা পাহাড় থেকে অন্য পাহাড় hot air balloon নিয়ে যাচ্ছি তো উপর থেকে তোমার ডাল লেক দেখতে পাচ্ছিলাম ঐ পার্কটা যেটা তোমার শ্রীনগরে বড় একটা শহর সেটা দেখেছিলাম খুব ভালো।

তোমার ride করলাম। আচ্ছা। সে তো মানে খুবই রোমাঞ্চকর ব্যাপার। মানে প্রথমবার আর কি hot air balloon এ ওঠা অত উঁচুতে ওঠা অথামানে একটা রোমাঞ্চের ব্যাপার

য়াধ ঘণ্টা মতন করার পরে ওখান থেকে নেমে গেছিলাম। ভালো লাগছিল। খুব ভালো জায়গা। আচ্ছা। তো ওখানে তো শুনেছি একটা museum আছে। সেই museum টা ঘুরেছ? হ্যা। museum এ একটা গেছিলাম। museum টা ভালো ওখানকার কিভাবে পোশাক আশাক স্তাপত্য কি দেখা যায় তাদের চিত্রকলা। খুব সুন্দর সুন্দর মিউজিয়ম ওখানে আছে। এত সুন্দর সুন্দর museum আগে তো দেখা হয়নি। দেখে এখানে খুব ভালো লাগলো। সত্যি দেখার মতন ওখানে ওসব ছিল। অনেক জায়গা ঘোরা ছিল কিন্তু সময়ের অভাবে ঘোরা হয়নি। ত ওটা কি মানে কলকাতার এই museum এর মতনই অনেকটা নাকি? না আরও বড়। না ওখানকার মিউজিয়ম এখানের হেকে একটু বড় হয় এখানে। যে জিনিসগুল কম থাকে ওখানে বেশি করে দেখতে পাওয়া যায়। এখানে পুরো জম্মু কাশ্মীর কিভাবে ওখানে আগে হয়েছে নামকরন হয়েছে পুরো গল্প ওখানে ইতিহাস করে ওখানে লেখা রয়েছে।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 আচ্ছা। উইখানে মানে ওখানে স্থানীয় লোকজন যে সমস্ত জিনিসগুল ব্যবহার করে ঐগুলো নিশ্ছই রয়েছে। হ্যা। খুবই সুন্দর। ঐ পোশাক আশাক ওদের ব্যবহৃত জিনিস এবং ওদের আগেকার যে ব্যবহৃত জিনিসগুল সেগুলো রয়েছে যেগুলো ওখানে এখন ব্যবহার সাধারণত হয়না সেগুলো মানে দেখলাম ওখানে। যে তোমার মনে হবে না যে এতদিন পরে এলাম আগে এলে কি কি দেখতে পেতাম। সমস্তগুলো রয়েছে এবং কিছু কিছু জায়গা তোমার তো আহ অনেক

খুব সুন্দর লাগলো ওগুলো দেখে। আচ্ছা। তারপর ঐ মিউজিয়াম দেখেই কি বাড়ি ফিরে এসেছিলে নাকি আরও কিছু দেখার ছিল? না না

তুমি একদিন সময় করো যে ওখানে যাওয়ার আমার মনে হয় যে খুব সুন্দর জায়গা ওটা হবে। হম সে তো শুনেই খুব ভালো লাগছে। মানে বুঝতেই পারছি যে হম খুব সুন্দর জায়গা হবে। হ্যাঁ দেখি একবার plan করব। টা তুমি একবার আমাদের বাড়িতে এসো না একটু ছবিগুলো নিয়ে আমি একটু দেখে নি ছবিগুলো। ।হ্যা সেটাও করতে পাড়া যায়। ঠিক আছে একদিন যাবো তার থেকে আগে তুমি তোমার কোম্পানিতে ছুটি নেওয়ার ব্যবস্থা করো তার আগে তোমার আর টিকিট কি করে কাটবে আহ কোন express এ যাবে flight এ যাবে না আগে তোমার টিকিট টা কেটে নাও তারপরে ঐ সময়মত ছুটি নিয়ে নেবে। family এসে যাবে। আচ্ছা আমি যদি প্লেনে যাই তো কেরকম খরচা পড়তে পারে? প্লেনে যদি যাও তোমার ছ ঘণ্টা পনেরো মিনিটের মত লাগবে ওটা তোমার হচ্ছে কলকাতা থেকে যেতে পারবে। সেখানে তোমার সময় এর যেমন কম লাগবে সেখানে খরচটা বেশি। ওখানে তোমার টাকা লাগবে minimum আট হাজার maximum উনিশ হাজার মতন লাগবে। আচ্ছা। হ্যাঁ এটা তো অনেকটাই খরচার ব্যাপার। ট্রেনে এর থেকে ভাল। মানে ট্রেনে খরচাটাও কম হবে আর সেই সঙ্গে মানে ঘুরতে ঘুরতেও যাওয়া যাবে মানে প্রাক্রিতিক দৃশ্য দেখতে দেখতে আর কি যাওয়া যাবে। তাই তো? হ্যাঁ হ্যাঁ।

একটা দিন তুমি পেয়ে যাচ্ছ তুমি ওখানে ঘুরতে পারবে। এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ সেটা একটা ভালো দিক। দেখি তাহলে। তাহলে তুমি একদিন সময় করে আসো আমি ছবিগুলো আরও একবার ভালো করে দেখি interest টা আরও আর কি বেশি হবে তখন। তখন একটা tour plan করে নেবো। তোমার সঙ্গে বসে কোথাও হয়ে যাবে হ্যাঁ সেটাই। তো আজকে কথা বলতে বলতে অনেক সময় কেটে গেলো। মাত্র আট দশটা জায়গা তোমাকে বলতে পেরেছি। তো পরে আমি তোমার call করব। এখনও অনেক কিছু বলার আছে। দেখানোরও আছে শোনানোরও আছে। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই। ভালো থেকো। তুমিও ভালো থেকো চল bye আসসালামু আলাইকুম, আলি সাহেব। আপনি কেমন আছেন? আসালাম ওয়ালিকুম আসসালাম, আলহামদুলিল্লাহ্‌, জ্বি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ্‌, আল্লাহের রহমতে আমিও অনেক ভালো আছি। দোয়া করি আপনি অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন। হ্যাঁ, আলি সাহেব, আমি আজকে আপনার সাথে আমাদের এগ্রিকালচার বা কৃষিখাত নিয়ে কিছু কথা বলতে চাইছি। আপনি কি বলছেন? হ্যাঁ, অবশ্যই বলেন। যে বাংলাদেশে বাংলাদেশ কিন্তু আমরা সবাই জানি, বাংলাদেশে ছয় ঋতু বছরে । বাংলাদেশ কিন্তু ছয় ঋতু।

যেহেতু কৃষি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের শতকরা আশি ভাগ মানুষ কৃষির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। আমাদের গ্রাম অঞ্চলের মানুষেরা যেমন জড়িয়ে আছে, তেমন আমাদের শহরাঞ্চলের মানুষেরাও কিন্তু কৃষির সাথে জড়িয়ে আছে। আসল কথা কৃষি ছাড়া আমরা আমাদের জীবনটাকে অসম্পূর্ণ মনে করি। আসল কথা হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলের মানুষেরা কৃষিখাতে যে ফসল বা শস্য বা পণ্য উৎপাদন করে, তার সাথে কিন্তু শহরাঞ্চলের মানুষেরা ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। আমাদের ভোগ্যদ্রব্য বা আমাদের খাদ্যদ্রব্য পরিপূর্ণ ভাবে পরিপূরণ করতে কৃষিখাতটা খুবই গুরুত্বপুর্ণ বিষয়। আসল কথা আমাদের সরকার এই খাত নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা বা আমাদের কৃষিখাত বা কৃষিব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা নিয়ে করছে এবং যথেষ্ট কার্যক্রম চালু করেছে, যা কিনা আমাদের কৃষিখাতটাকে উন্নতি বা অগ্রগতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি কি এই বিষয় নিয়ে কিছু বলবেন, আলি সাহেব? জ্বি, আমি বলবো। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশে অনেক ধরনেরই ফসল কিন্তু তৈরি হয়, বা উৎপাদন করা যায়। যেমন আমাদের কিন্তু ধান চাষ করা হয়। ধান, গম, পাট, আখ, মুসুর বিভিন্ন ধরণের ফসল কিন্তু

জ্বি, ধান কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের খাদ্যদ্রব্য বা আমাদের খাদ্য পরিপূর্ণ করতে হবে, আমাদের খাদ্য অবস্থান পরিপূর্ণ করতে যথেষ্ট ভূমিকা রাখে। আমরা আমাদের বাঙালি কিন্তু তিন বেলায়। হ্যাঁ, ভাত খেয়ে ভাত খেয়ে থাকে। আসল কথা হচ্ছে যে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

ধান বর্তমানে প্রচুর পরিমানে, প্রচুর মানে প্রচুর পরিমাণে উৎপাদন করা হচ্ছে। আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়েও আমরা বিদেশে রপ্তানি করতে পারছি।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 বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ৷ তাছাড়াও গম, গম কিন্তু আমাদের যথেষ্ট একটা কার্যকরী ফসল এই ফসলটা কিন্তু আপনার, আমাদের

এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়. একটা সময় ছিল আমাদের বাইরে থেকে সম্পূর্ণ রূপে, বাইরে থেকে গম আমদানি করতে হত যে কারণে, যে কারণে আমাদের খাদ্যদ্রব্যের এই আটা জাতীয় দ্রব্যের দামটা কিন্তু অনেক বেশি পড়ে যেত। এখন কিন্তু বাংলাদেশে, আমাদের দেশে যথেষ্ট পরিমাণে গম তৈরি হচ্ছে বা উৎপাদিত হচ্ছে। যা কিনা আমাদের ভাই টাই থেকে আমদানি করতে পারার হাত অনেকটাই কমে গেছে, বলে খাদ্যদ্রব্যের দাম গুলো কিন্তু অনেকটা কমে গেছে. যে কিনা সহজে আমাদের বাজারে যে কেও অল্প দামেই সে তার খাদ্যদ্রব্য ব্যাপার বা খাদ্যাভ্যাস পরিপূর্ণ করতে পারছি, এটা আমার মতে একটা আধুনিক শিক্ষা কৃষি খাত বলে কৃষি খাতের জন্য যথেষ্ট ভূমিকা রাখে।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

যখন তখন কীটনাশক দিতে হবে জৈব সার দিতে হবে। জমির ফসল কখন কাটতে হবে, কখন লাগাতে হবে তখন সেচ দিতে হবে। এই বিষয়টা তাঁরা যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করতে পারছে এবং মাঝ পর্যায়ে গিয়ে বিভিন্ন যুব উন্নয়ন বা কৃষি অফিসার বা তাদেরকে training দিয়ে, দিচ্ছে। আমি মনে করি এই training য়ের মাধ্যমে তাঁরা যথেষ্ট শিক্ষা আছে। আমাদের দেশের কৃষকরা যথেষ্ট শিক্ষা অর্জন করতে পারছে এবং তাদের ফসলের পরিমাণটা আরও অধিকতর ভাবে বৃদ্ধি পাচ্ছে। ফসল উৎপাদনের পরিমাণটা অধিকতর ভাবে বৃদ্ধি পাচ্ছে, আগে দেখেন আমাদের ফসল এক বিঘা জমিতে পাঁচ তিরিশ, পাঁচ মন ছয় মন গম হত বা ধান হতো. এখন কিন্তু দেখেন এক বিঘা জমিতে আপনি বিশ মন পচিশ মন তিরিশ মন ধান হচ্ছে তার প্রধানত কারণ হচ্ছে যে, কৃষিখাতে অভিজ্ঞতা অর্জন plus মান উন্নয়ন, bill উন্নয়ন, বিভিন্ন ভাল জাতের বীজ তৈরি করা। এগুলো আমাদের কিছু officer যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখছে। এক্ষেত্রে আপনার কিছু বলার আছে কি আলী সাহেব? জি অবশই আমার বলার আছে যে আমরা কিন্তু ফসল টা উৎপাদন করছি কিভাবে আমরা যেমন অনেক কীটনাশক ব্যবহার ছাড়াই কিন্তু এখন, আমাদের সাধারণত ফসলের জমিতে জৈব আপনার যে বললেন যে, জৈব সার, জৈব সার ব্যবহার করে কিন্তু আমরা অনেক ফসল ভাল করতে পারছি। অনেক উন্নত করতে পারছি জি, জি, জি, জি, একটা সময় দেখতেন যে আমাদের সরকার বা একটা সময়ে দেখতেন যে কৃষকেরা টাকার অভাবে জমিতে সার দিতে পারে না। বা জমিতে কীটনাশক দিতে পারছে না বা জমিতে বীজ রোপণ করতে পারছিল না। একটা সময়. এখন কিন্তু দেখেন, এই কৃষি খাতকে উন্নয়ন করার জন্য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 কার্যক্রম চালু করেছে। আমাদের এগ্রিকালচার খাদ্য, আমাদের কৃষিখাতের আর খাতের উদ্যোক্তা, কৃষিখাতের ব্যবস্থাপকরা। বিনামূল্যে সার বিতরণের কারণে বা বিনামূল্যে বীজ বিতরণের কারণে আর bill অভাবে বা টাকার অভাবে কোন জমি ফাঁকা পড়ে , ফাকা পড়ে থাকে না, তা প্রতিটা পৌরসভা বা উপজেলাতে বিভিন্ন ward এ wordcounselor বা যুব উন্নয়নের মাধ্যমে বা পৌরসভার মাধ্যমে। প্রতিটা জায়গায় হতদরিদ্র বা দরিদ্র কৃষকদের জন্য বিনামূল্যে বীজ বিতরণ করা হচ্ছে। এটা অনেক এই জিনিস গুলো কিন্তু, অনেক অনেক ভাল এবং মানসম্মত বীজ হওয়ার কারণে ফসলের পরিমাণ টা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। সে ক্ষেত্রে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 হা, এই উদ্যোগটা অবশ্যই ভালো।

যে, বাংলাদেশে মহামারীর কারণে কৃষিখাত কি কোনও ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে? হ্যাঁ জি, জি, বর্তমানে মহামারীর কারণে একটা সময় কৃষিকাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু আমরা আমাদের কিছু ব্যবস্থাপকরা সে জিনিসটা অনেকটাই উত্তোলন করে এসেছে যে, বাজার ভোগান্তি হয়ে পড়েছিল তখন দ্রব্যমুল্য উর্ধগতি হয়ে পড়েছিল বা আমাদের আবাদী জমির হারটা কমিয়ে দিচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই অগ্রগতির পথে এবং অনেকটাই পুনরুদ্ধার করে ফেলেছেন। তা ছাড়াও দেখেন একটা সময় কিন্তু কৃষক জমিতে ফসল আবাদ করে যথেষ্ট পরিমাণে ভাল দামে সেটি বিক্রি করতে পারত না। মানে বাজার ব্যবস্থা ব্যবস্থাপনার কারণে। কিন্তু আমাদের কৃষি খাতের ব্যবস্থাপকরা বর্তমান বা বাজার ব্যবস্থা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে এবং অনেক কার্যক্রম চালু করেছে যে এক একজন কৃষক তার জমিতে উৎপাদিত পাট বা জমিতে উৎপাদিত ধান বা জমিতে উতপাদিত গম সরাসরি সরকারের কাছে বিক্রি করতে পারবে। এক্ষেত্রে তারা কিন্তু এক্ষেত্রে তারা কিন্তু অনেক উন্নতির, এক্ষেত্রে তারা কিন্তু অনেক উন্নতি দেখে এগিয়ে পড়েছে। আপনি জানেন হয়তো এ ক্ষেত্রে আপনি কিছু বলবেন? জি অবশ্যই বলব. বাংলাদেশের করোনা মহামারীর কারণে অনেক কিছুই কিন্তু পিছিয়ে গেছে. আমরা সেভাবে কিন্তু চাষবাসও করতে পারি নি। সাধারণত চাষবাস করতে অনেক কিন্তু টাকা পয়সা সারটার দরকার। কিংবা ফসল বীজ কিন্তু আমাদের চাহিদা, চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করতে পারিনি। সরকারও কিন্তু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

এটা আমাদের কাছে পাঠাতে পারেনি, এই কারণেই আমাদের যে, বাংলাদেশে মহামারীর কারণে কৃষি খাত অনেকভাবে কিন্তু পিছিয়ে পড়েছিল। হ্যাঁ, ঠিক আছে আপনার কথা অনেক যুক্তিসম্মত ছিল। কিন্তু আমরা বর্তমানে এই খাতা বা এই ব্যবস্থা থেকে অনেক উন্নতির দিকে এগিয়ে এসেছে। তাছাড়া দেখেন আপনি খেয়াল করে দেখবেন যে বর্তমান সরকার বা বর্তমান কৃষি ব্যবস্থাপকরা। হ্যাঁ, মৎস্য খাতে যথেষ্ট উন্নতির পথে এগিয়েছে, একটা সময় আমরা এখন কিন্তু আমরা মাছ রফতানিতে বিশ্বে বহির্বিশ্বের ভিতরে চার নম্বর পজিশনে এসেছি। সেটা কিন্তু আমাদের, আমাদের কৃষি ব্যবস্থাপকদের অনেক পরিশ্রম বা অনেক দক্ষতার কারণে। কারণ তারা আমাদের বিনামূল্যে মৎস্য, মৎস্য, মৎস্য, মৎস্য রুনা মৎস্যচাষ বিনামূল্যে মাছের বাচ্চা বা বাচ্চা পোনা আমাদের প্রদান করেছিল। সেক্ষেত্রে কিন্তু আমাদের মাছ চাষে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 শেষে আসে সেচের ব্যবস্থা। বর্তমানে কিন্তু বিভিন্ন সেচ্কলের মাধ্যমে সরকারি সেচকলের মাধ্যমে কিন্তু সেচের ব্যবস্থা বিনামূল্যে সেচের ব্যবস্থা করা হচ্ছে৷ যা কিনা খুবই খুব একটা গুরুত্বপূর্ণ সময়, বিষয়. গরমকালে আমাদের জমিতে বা গ্রীষ্মকালে আমাদের জমিতে সেচের প্রয়োজন পড়ে। সঠিকভাবে সেচ বা পর্যাপ্ত পরিমাণে সেচ না দিলে না দেওয়ার কারণে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 বর্তমানে জমিতে ফসল নষ্টের হার বা জমিতে ফসলের উৎপাদন হারটা কিন্তু বেড়ে গেছে এবং ফসল নষ্ট হওয়ার হারটা কিন্তু অনেকটাই কমে গেছে। এইটা আমি মনে করি খুব একটা খুবই একটা কার্যকরী একটা বিষয় বিভিন্ন সরকারি ভাবে বিভিন্ন নলকূপ বা সেচ কল প্রতিস্থাপনের মাধ্যমে। কিন্তু বর্তমান ক্ষেত্রে সেচের ফসলের উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক অধিকতর বৃদ্ধি পেয়েছে।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 বাজার ব্যবস্থাপনা উন্নতির দিকে যাচ্ছে বিভিন্ন আধুনিক কার্যক্রমের মাধ্যমে। হ্যাঁ যুব উন্নয়নের পশুপালন এর মাধ্যমে গরু ছাগল চাষ, আবাদ গরু ছাগল থেকে উদ্যোক্তা খামারি তৈরি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

জি আপনার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আশা করি আপনার সঙ্গে আমার সঙ্গে আপনার কথা বলে কিন্তু অনেক উপকৃত হয়েছেন। আমি মনে করি ঠিক আছে আসলাম আলাইকুম।